লেস আছে শ্যাম্পু আছে আরো অনেক রকমের জিনিস এবং সামনে অনেক কৌটার মধ্যেও জিনিস রাখা দেখতে পাওয়া যাচ্ছে।

সামনে তার ঝুলতে দেখতে পাওয়া যা--

কয়েকটি লোকজনের হাতে ফোন ও দেখতে পাওয়া যায়।